এখানে অনেক ট্রেন এসে থামে।

শহরের রাস্তায় আমরা অনেক বাস দেখতে পাই।

ইন্ডিয়ান অয়েল হল অন্যতম এদের পরিষেবা অসাধারণ।

কিছু কিছু বাস এ.সি. যুক্ত হয়ে থাকে আবার নন এ.সি. বাস -ও দেখতে পাই।

আমরা এদের কন্ঠে শুনে থাকি।

আমরা ভ্রমণের জন্য বিভিন্ন পাহাড়ি জায়গায় গিয়ে থাকি । এই পাহাড়ি জায়গায় আবহাওয়া ঠান্ডা হয়ে থাকে।

এখানে সমস্ত ধরনের ভেজ ও ননভেজ খাবার স্যুপ স্নাক্স ইত্যাদি পাওয়া যায়। এদের--

আমরা গ্রামাঞ্চলে পঞ্চায়েত দেখতে পেয়ে থাকি এই পঞ্চায়েত গুলিতে বিভিন্ন সরকারি কাজকর্ম হয়ে থাকে।

বিকেলের মনোরম পরিবেশ অনুভব করার জন্য অনেক মানুষ নদীর পাড়ে গিয়ে বসে।

নৌকা গুলি নদীর পাড়ে এসে নোঙর বাঁধে।

নদীর ধারে অনেক ছেলেরা মাছ ধরার জন্য গিয়ে থাকে। জালের সাহায্যে এই মাছগুলিকে ধরা হয়ে থাকে।

শুধু চিঠি জমাই নয় আরো নানান কাজ পোস্ট অফিস -এ হয়ে থাকে।

অনেক বাড়ির টালির ওপরে আমরা বিভিন্ন গাছ লতিয়ে দেওয়া দেখতে পেয়ে থাকি।

কিছু কিছু মোড়ে মহান ব্যক্তির মূর্তি স্থাপন করা হয়ে থাকে।

বড় রাস্তার ওপর আমরা ওভার ব্রিজ দেখতে পাই।

এই প্যান্ডেল গুলি ফুল দিয়ে সুসজ্জিত করা হয়ে থাকে। ঠাকুরের মন্ডপে দুপাশে আমরা কলাগাছ দেখে থাকি।

এই জিনিসগুলির ওপরে বিভিন্ন কার্টুন -এর ছবি থাকে। বাচ্চাদেরকে মনোনন্যের জন্য।